এবং এখানে পার্লার ও হয় এবং কয়েকটি ক্যাডলক রাখা আছে এবং সামনে একটি সোফা আছে তার মধ্যে ব্যাগ রাখা আছে সামনে রিসেপ্সন -এ একটা লোক বসে আ--

একটি মন্দির সামনে তিনটি পুরনো মূর্তি রাখা আছে।

এবং ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছেন।

এখানে একটি বিল্ডিং দেখা যাচ্ছে যার সামনে পার্কিং এর জায়গা রয়েছে অনেকগুলি বাইক রাখা রয়েছে।

এবং ছেলে সেখানে যাতায়াত করছে। বারান্দায় লোকে ভিড় করে রয়ে--

এবং সুইমিং পুল -এ দুটি ছেলে স্নান করছেন এবং আশেপাশে পরিবারের লোকজন সব জমায়েত করেছেন।

এবং পাশে ল্যাম্প পোস্ট রয়েছে দুটি।

একটি লোক একটি মহিলাকে একটি মোমেন্টাম দান উম দান করছেন।

এবং ঠিক কয়েকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন এবং সামনে কয়েকটি জলের বোতল ও খাবারের প্যাকেট রাখা রয়েছে।

এখন দেখে মনে হচ্ছে পূর্ব দিকটা সকাল।

এটি কোন একটি বিল্ডিং এর ছবি যার সামনে জলাশয় দিয়ে একটি ফোয়ারা জল ছাড়ছে এটি ভালোই ওপরে যাচ্ছে এবং সামনে একটি লোক--

নিচে তালগাছটা তালগাছ দিয়ে ভরা। ও পাশে একটি বড় মাঠ এবং এখানে একটি ছাউনি করে বসার জায়গা রয়েছে। যেটি দেখতে অপূর্ব লাগ --

একটি ফ্রিজ -এর মধ্যে কেক রাখা রয়েছে এবং নিচে কয়েকটি আইস ক্রিম রয়েছে পাশে একটি ফুটি -র বোতল ও দেখা যা--

একটি স্কুল দেখা যাচ্ছে যার সামনে একটি বড় মাঠ বালির এবং একটু একটু ঘাস রয়েছে ।

তিনি একটি মালাও পরেছেন এবং তার চুলে সুন্দর অপরূপা মালা লাগানো রয়েছে।

এবং তার মধ্যে চারিদিকে গাছপালা রয়েছে টবে করে অনেক গাছপালা বসানো রয়েছে অনেক ফুল ফুটেছে।

এবং কয়েকটি গাছপালা ভর্তি রয়েছে যার উপরে ল্যা-ল্যাম্প পোস্ট দেখা যাচ্ছে এবং কয়েকটি মানুষকেও দেখা যাচ্ছে চলাফেরা করতে।